দোকানে অনেক একটা কাস্টমার আছে এবং হোক একটা কাস্টমার ওপরে স্টীল এর --

এখানে দেখতে পাওয়া যাচ্ছে একটি নতুন দোকান যেটি ওপেন হচ্ছে এবং দোকানের সামনে মালা ঝুলিয়েছে গেঁদা ফুলের মালা লা হলুদ কালার এর।

এবং খুব সুন্দর লাগছে পুতুল গুলো বলতে গেলে দেখতে গেলে ।

এখানে দেখা যাচ্ছে একটি হোটেল হোটেল টি খুব সুন্দর ভাবে সাজানো হয়েছে বাঁশের খুটি দিয়ে এবং একটি চেয়ার একটি টেবিল আছে।

এখানে দেখা যাচ্ছে একটি হেয়ার কাটিং এর চুল কাটার দাড়ি কাটার দোকান যেটার সামনে একটি বড়ো --

লোগো লেগা আছে নিউ তাজ এবং তার সামনে একটি জলের ডাস্টবিন রাখা রয়েছে।

এখানে দেখা যাচ্ছে কয়েকটি লোক তারা সামনে চেয়ার এ বসে আছেন এবং ছবি তুলছে ছয় জন লোক একজন গুরুজন।

আর দুজন বড় গুরুজন তিনজন চার জন সাদা মালা পড়ে আছে ছজনই সাদা কাপড় এবং লাল টি-শার্ট --

এবং নীল কালার স সাদা কালার এর গেঞ্জি পড়ে আছে মেয়েগুলো।

হাতিদুটো রিয়্যাল হাটি না এমনি বানানো হাতি যেটি ঢালাই দিয়ে বানানো হয়েছে সিমেন্ট দিয়ে।

এবং হাতি দুটো দেখা যাচ্ছে নীল কালার এর এবং একটি বড় হাতি একটি বাচ্চা হাতি এবং হাতির দাঁত দুটি সাদা কালার এর।

উপরে ছাদ দেওয়া আছে এবং বাঁশের টুল গুলো এবং লোহার টুল ও আছে চেয়ার বলতে গেলে --

এখানে দেখা যাচ্ছে একটি ডাক্তার বাবু বা একটি অফিসার বসেআছেন। এবং তার রুমের -এর মধ্যে একটি পর্দা আছে সবুজ কালার এর এবং একটি ঘড়ি আছে দেওয়াল ঘড়ি।

বড় ঘড়ি এবং একটি ফ্যান আছে দুটি বেলুন আছে সাদা এবং লাল কালার নীল কালার তিনটি বেলুন এবং অনেকগুলি লোক দাঁড়িয়ে আছে একজন কালো টি শার্ট পরে একজন সাদা টি শার্ট পরে ।

এবং এডভাস্টর গুলো অনেক আছে সাদা কালোর এর এবং দোকানটি খুব --

কোম্পানি এটি বড় একটি দোতলা বিল্ডিং হিরো কোম্পানি যেখানে মোটর সাইকেল অনেক মোটর সাইকেল আছে দেখে বোঝা যাচ্ছে।

এখানে দেখতে পাচ্ছি একটি হাই রোডের মধ্যে একটি ঝাড়গ্রামের একটি বড় রাজবাড়ী যেটি খুব সুন্দর লাগছে রাতের বেলা দেখতে।

এখানে দেখতে পাওয়া যাচ্ছে এটা একটি অফিস প্ল্যাটফর্ম যেখানে কয়েকটি লোক কাজ করছেন এবং তার --

এবং পাশে ট্রান্সফর্মার লেগেছে কারেন্ট এর বিদ্যুৎ সাপ্লাই দেওয়ার এবং এটি খুব সুন্দর দেখতে সবুজ কালার এর।

এখানে দেখতে পাচ্ছি একটি টেছের মধ্যে একটি মেয়ে নিত্য পরিবেশন করছে মানে নাচার পরিবেশন।

এবং খুব সুন্দর নাচতে পারেন দেখে বোঝা যাচ্ছে অসাধারণ --

ঘুরতে যাওয়ার মতন প্লেস আপনারাও আসতে পারেন ঘোরার জন্য তার পাশ দিয়ে অনেকজন একটি মহিলা অনেক তিনটে মহিলা যাচ্ছে মাথায় ঘাস কেটে নিয়ে।

এখানে দেখা যাচ্ছে এটা একটি মেলা। এবং মেলা ঢুকতেই মেলার সামনে গেট মেলা ঢোকের আগে এবং তারপাশেই অনেক মেলা এবং --